awk command tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব awk command
এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
এখন awk awk ভূমিকা দিয়ে শুরু করি
awk command একটি খুব শক্তিশালী text ম্যানিপুলেশন tool
এটি তার লেখকের নামকরণ aho weinberger এবং kernighan দ্বারা করা হয়
এটি বিভিন্ন ক্রিয়া সম্পাদন করতে পারে
এটি record field level কাজ করে
সুতরাং এটা record বিশিষ্ট fields সহজেই অ্যাক্সেস এবং সম্পাদন করতে পারে
এখন কিছু উদাহরণ দেখি
স্পষ্টিকরণের জন্য আমরা awkdemo txt txt file ব্যবহার করি
এখন awkdemo txt txt file বিষয়বস্তু দেখি
এখন terminal খুলুন
এখন awk command ব্যবহার করে print করা দেখি
লিখুন: awk space awk উদ্ধৃতিতে front slash pass front slash opening কোঁকড়া বন্ধনী print closing কোঁকড়া বন্ধনী উদ্ধৃতির pass space awkdemo txt txt
enter টিপুন
এখানে pass হল নির্বাচনের মানদণ্ড
awkdemo এর সকল lines যেখানে pass রয়েছে printed হয়েছে
এখানে ক্রিয়া হল print
আমরা awk we নিয়মিত এক্সপ্রেশন ও ব্যবহার করতে পারি
আমরা mira নামের সাথে শিক্ষার্থীর records print করতে say
আমরা লিখব:
enter টিপুন
* পূর্ববর্তী ক্যারেক্টারের এক বা একাধিক সংঘটন দেবে
সুতরাং i e এবং a এর জন্য একের থেকে অধিক সংঘটন তালিকাভুক্ত করা হবে
উদাহরণস্বরূপ
mira
meera
meeraa
awk বর্ধিত নিয়মিত এক্সপ্রেশন ere সমর্থন করে
যার means আমরা pipe দ্বারা পৃথক করা একাধিক প্যাটার্ন মেলাতে পারি
prompt মুছে ফেলি
এখন লিখুন awk space একক উদ্ধৃতিতে front slash civil পাইপ electrical front slash space ওপেন কোঁকড়া বন্ধনী print closing কোঁকড়া বন্ধনী উদ্ধৃতির পর space awkdemo txt txt
enter টিপুন উভয় civil এবং electrical এর জন্য প্রবিষ্টি দেওয়া হয়েছে
slides ফিরে আসি
awk প্যারামিটারের একটি লাইনের বিশিষ্ট fields চিহ্নিত করতে কিছু বিশেষ প্যারামিটার রয়েছে
$1 dollar 1 প্রথম field নির্দেশ করে
একইভাবে অন্যান্য ফীল্ডের জন্য আমাদের $2 $3 ইত্যাদি রয়েছে
$0 সম্পূর্ণ line নির্দেশ করে
terminal ফিরে আসি
awkdemo ডট txt file প্রতিটি শব্দ pipe দ্বারা প্রথক করা হয়েছে
in ক্ষেত্রে pipe হল একটি delimiter
একটি delimiter এক থেকে অপর শব্দ পৃথক করে
একটি delimiter একটি একক হোয়ায়ট space ও হতে পারে
একটি delimiter নির্দিষ্ট করতে বড়হাতের f এর পর delimiter দিতে have
এখন দেখি লিখুন awk space মাইনাস বড়হাতের f space double উদ্ধৃতিতে pipe উদ্ধৃতির পর space awk উদ্ধৃতিতে front slash civil pipe electrical front slash opening কোঁকড়া বন্ধনী print space dollar0 closing কোঁকড়া বন্ধনী উদ্ধৃতির পর space awkdemo double txt
enter টিপুন
আমরা $0 ব্যবহার করে এটি সম্পূর্ণ line prints করে
লক্ষ্য করুন শিক্ষার্থীর names এবং stream হল দ্বিতীয় এবং তৃতীয় fields
আমরা কেবল দুটি fields print করতে say
আমরা উপরোক্ত command $0 কে $2 এবং $3 we সাথে বদলাবো
enter টিপুন
শুধুমাত্র দুটি fields দেখায়
এটি সঠিক ফলাফল দিলেও display খাঁজকাটা এবং অবিন্যস্ত
আমরা c style printf statement ব্যবহার করে ফরম্যাট করা output প্রদান করতে পারি
আমরা built in ভ্যারিয়েবল nr ব্যবহার করে একটি serial number প্রদান করতে পারি
আমরা পরে built in ভ্যারিয়েবল সম্পর্কে আরো দেখবো
এখন লিখুন awk space মাইনাস বড়হাতের f double উদ্ধৃতিতে pipe double উদ্ধৃতির pass space awk উদ্ধৃতিতে front slash pass front slash opening কোঁকড়া বন্ধনী printf double উদ্ধৃতিতে শতকরা চিহ্ন 4d space শতকরা চিহ্ন মাইনাস 25s space শতকরা চিহ্ন মাইনাস 15s space ব্যাকস্ল্যাশ n double উদ্ধৃতির pass nr $2 $3 closing কোঁকড়া বন্ধনী awk উদ্ধৃতির pass space awkdemo double txt
enter টিপুন
আমরা পার্থক্য দেখি
এখানে nr records সংখ্যার জন্য রয়েছে
রেকর্ডগুলি হল integers তাই আমরা% d লিখেছি
name এবং stream হল strings তাই আমরা% s ব্যবহার করেছি
এখানে 25s name ফীল্ডের জন্য 25s টি স্থান রাখবে
15s নেম ফীল্ডের জন্য 15s টি স্থান রাখবে
মাইনাস চিহ্ন output left justify করতে ব্যবহৃত হয়
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি in tutorial awk ব্যবহার করে print করা শিখেছি
awk এ নিয়মিত expression একটি নির্দিষ্ট স্ট্রিমের জন্য প্রবিষ্টি তালিকাভুক্ত করা
শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় fields তালিকাভুক্ত করা
একটি ফরম্যাট করা output প্রদর্শন করা এখন
roll নম্বর stream এবং ankit saraf এর marks প্রদর্শন করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য